তারফরে সাইডে দিয়ে কাঁচের গ্লাস আসে গ্লাসের ভিতর দুইটা কার্টনের বাস্ক আসে।

সামনে বাইক আসে বাইকের সামনে তিনজন মানু ব্যাটা মানুষ।

বিল্ডিং -টা হলো রে গেরুয়া কালার -এর এর সাইড -এ দিয়া দুইটা একটা রাস্তা আছে রাস্তার এক সাইড -এ হইল গিয়া ফু ঘা-ঘাসের আ গাছের উম ঘাস দেখা যায় আর সা আর এক সাইড -এ দেখা ঘাস।

চাইরটা ব্যাটা আসে একটা আ উফরে দিয়া ইয়া আসে কারেন্টও।

একজন মান অ্যা একটা বেটা মানুষ একটা বেটি মানুষ দেওয়ালটেন সাদা পর্দাটেনো সাদা চাইরটা ডাস্টবিন আসে।

একটা কাপড় একটা কাবুট আসে কাবুটের উপরে একটা বোতল আসে।

এটা একটা মন্দির মন্দিরের উপরতলাটা আসে সাইডটা জানালা।

একটা পানের দোকান আছে দোকানের মধ্যে গুট গুটকা পান সুপারি সব আসে বিস্কুট টিস্কুট সব আসে সামনে একটা ব্যাটা দাঁড়ান।

তার এপাশে একটা ডাস্টবিন আসে সামনে একটা ডাস্টবিন আসে একটা গাস আসে।

এটা একটা ফুলের বাগান দেখা যায় এম উম ভো বাগানটামো হলুদ কালারের গেন্দা ফুল।

সাইডে দিয়ে একটা চাকা আসে বড় চাকা আসে এরফরে গা বহুত গাসগাসালি আসে।

এব ও জানলা আসে জানলার মদ্যে লাল কালার সামনে ওয়াল আসে ওয়ালের মদ্যে সাদা কালার আর দুই তিনটা সুপারি গাস আসে।

উম মে মেডিসিনের দুকানটা হলো বাবা মেডিকেল হল ।